হ্যাঁ google chrome একটু ভালো ওর থেকে তোমার হচ্ছে explorer আগে ছিল এখন তোমার ওটা Update হয়ে microsoft edge হয়ে গেছে এছাড়াও আমি অনেক use করেছি যেমন বলো তোমার mozilla firefox

mozilla firefox টা ভালো রয়েছে অনেকটা fast হয়েছে ঐটাতেও download এর ক্ষেত্রেও অনেকটা সুবিধা হয় আর এখন download এর জন্যেতো অনেকরকম app বেরিয়েগেছে

আগে আমরা IDM use করতাম এখনতো IDM র প্রয়োজন হয়না কেনোনা তোমার হচ্ছে mozilla তে save form এর extension ওখানে add করা যায় যার ফলে আমরা ইউটুব কে সহজেই খুব একটা সমস্যা হয়না ইউটুব download করার জন্য এখন অনেকরকম download বেরিয়ে গেছে আর অনেকরকম video ও পাওয়া যাচ্ছে information ও পাওয়া যাচ্ছে ইউটু থেকে

হ্যাঁ সেটাই আমাদের google chrome থেকে বড়ো browser ওর মধ্য ওখানে অনেককিছু store তোমার হচ্ছে drive use করা যায় ও ওখানে drive use করলে পনেরো GB space দেয় সেখানে আমরা সমস্ত photo video backup রাখতে পারা যায় email এর মাধ্যমে এখন তো mail খোলার ক্ষেত্রে অনেকটা সুবিধা করে দিয়েছে google mail use করতে অনেকটা সুবিধা ছিল কিন্তু প্রথম প্রথম যখন google mail খুলতে হতো তখন অনেককিছু data fill up কর তাতে অনেকসময় মানে হতও না মাঝে সাঝে এখনতো তাও অনেকটা হচ্ছে

একদম

অনেকরকম website ও রয়েছে browser ও রয়েছে যে search engine এর ক্ষেত্রে সুবিধা হয় যেমন yandex yandex তা আমাদের image search এর ক্ষেত্রে সুবিধা হয় আর ভালো quality র image ও পাওয়া যায় হ্যাঁ yandex আছে তারপর তোমার duck duck go আছে dogpile আছে যেখানে আমরা বিভিন্য রকমের image different different pipe এর image পাওয়া যায় এবং যেখানে quality খুব ভালো হয় google chrome এ যেমন google এর image গুলো একটু low quality র সেক্ষেত্রে অন্য জায়গায় একটু ভালো quality image পাওয়া যায় yandex এ high quality র image পাওয়া যায় আবার যতরকম image ই search করা যায় যত যাই লিখে search করা যায় image quality অনেক পাওয়া যায় মানে অনেক ধরণের image পাওয়া যায় তাতে জিনিসটা সুবিধাই হয়েছে ভালো হ্যাঁ একদম ঠিক কথা এবং তোমার google এ তুমি microsoft excel বা word use করবে যেখানে তোমার online এর মাধ্যমে মানে suppose ধরো আর তুমি এখানে online এ internet এখন এতটাই উ উন্নত হয়ে গেছে আমরা আগে কি করতাম offline excel use করতাম যেখানে live কিছু input করতে পারতাম না তুমি first এ ওখানে input করতে সেটা আমাকে কোনো মাধ্যমে send করতে তারপরে আমরা use করতাম কিন্তু এখন কি হয়েছে এখন কোনো একটা google sheet বলো একটা word file online sheet তোমাকে share করলাম তুমি আমি একসাথে live দেখতে পারছি এবং ওখানে input ও করতে পারছি একসাথে অনেক লোকের ক্ষেত্রে সুবিধা হয়েছে google google cloud তা এসে সুবিধা হলো cloud এর মধ্যে সবকিছু data থাকলো যখন যার দরকার সে সেই information টা নিয়ে নিলো হম সেটাই live দেখতে পাচ্ছি plus input করতে পারছি মানে ভালো বেশি internet এর মাধ্যমে আমরা ইউটুব এর থেকেও অনেককিছু জানা যাচ্ছে কি করে কোন browser টা কি করে use করতে হবে কোন জিনিসটা সবচেয়ে ভালো পাওয়া যাবে হ্যাঁ সেটাই আগে আমরা কিছু জানতে হলে বা কিছু দেখতে হলে আমরা একে অপরের সাহায্য নিতাম সেক্ষেত্রে এখন আর নিতে হয়না এতোটাই উন্নত হয়ে গেছে আমাদের internet তার জন্য আমরা ফেসবুক বা ইউটুব এর মাধ্যমে জানতে পারা যায় কোথায় কি হচ্ছে কোথায় কি হো পাওয়া যাচ্ছে সবই জানা যায় ওখানে আগে তো দরকার হলে phone করে ভাই তুই ইটা জানিস তুই ওটা জানিস এরকম বলতে হতো কিন্তু এখনতো information সবজায়গায় রয়েছে internet এ রয়েছে ইউটুবে রয়েছে ফেসবুকেও even পাওয়া যাচ্ছে সেক্ষেত্রে সুবিধা হচ্ছে just গিয়ে একটু search করো বাস পেয়ে যাবে

হ্যাঁ সেটাই এমনকি এখন বিভিন্ন জায়গায় যে অনুষ্ঠান গুলো হয় সেগুলোও এখন আমরা live ইউটুব বা ফেসবুকে দে দে দেখতে পেয়ে যাই তার জন্য আমাদের আর ওখানে আর যাওয়ার প্রয়োজন হয়না অনেক সুবিধাই হয়েছে আমাদের এখানে কোনো যদি info emergency information এর দরকার হয় যেমন hospital এর ক্ষেত্রে কোনো hospital এর number দরকার বা কোনো hospital এর emerge এ good person এর সাথে কথা বলতে হয় তাহলে সেক্ষেত্রে use করা যেতে পারে internet টা

তারপরে সবকিছু পে পাওয়া যাবে আর কি হ্যাঁ একদম সঠিক কথা একদম কেনোনা internet টা আছে বলেই আমাদের বিভিন্ন hospital এর map ওখানে দেখতে পাওয়া যায় যে আমি যেখানে আছি particular ও ওইখান থেকে আমরা কিভাবে hospital এ পৌছাবো সেটা map এর মাধ্যামে আমাকে direction বলে দেবে যে তুমি কোনদিকে যাবে ডানদিকে বামদিকে না সোজা যাবে এই জিনিসটা খুব ভালো বের করেছে map তা থাকাতে খুব সুবিধা হয়েছে আগে তো informant হম মানে জায়গাটা পে পেতেও খুব কষ্ট হতো যে কোথায় যাবো কি করে যাবো একে জিজ্ঞেস করতে হতো ওকে জিজ্ঞেস করতে হতো কিন্তু ultimate খুঁজে পাওয়া যেতো না কিন্তু এখন map তা হাতে থাকলে কত তাড়াতাড়ি গলি দিয়ে যাওয়া যায় এই গলি ওই গলি দিয়ে তাড়াতাড়ি চলে যাওয়া যায়

এবং কো যেকোনো emergency তে call বলো video call সবই তো পাওয়া যায় ওখানে

যেমন আগে bus থেকে নামার পরে phone করতে হতো যে কোথায় যাবো কি করতে হবে এখন phone করার দরকার নেই শুধু net connection টা on করে দাও আর map টা on করো ব্যাস জায়গার নামটা put করো automatic ই

হ্যাঁ সেটাই এখন এমনই উন্নত হয়ে গেছে তুমি বলোনা যে আমরা আগে কিছু যখন আদান প্রদান করতাম বা তোমার system এ কিছু হয়েছে কিনা আমি কিভাবে জানতাম

টিম ভিউয়ারের মাধ্যমে তোমাকে connect করলাম ওখানে দেখে নিলাম তোমার system এ কি হয়েছে plus তোমার তোমার দেখতে পাচ্ছি live তোমার এখানে কি চলছে বা কি হচ্ছে কি সমস্যা solve করে নিচ্ছি internet এর মাধ্যমে আগে কি করতাম তোমার বাড়িতে আমাকে গিয়ে আমাকে গিয়ে দেখতে হতো তাইনা হম এখন দূরে থেকেও সে যেরকম system এর problem দূরে থেকেও সেটা solve করা যাচ্ছে টিম ভিউয়ারের মাধ্যমে এবার payment payment system এর কথা বলছি payment system ও সেটা ভালো করেছে গুগল পে ফোন পে দিয়ে করে দিচ্ছে আমরা হয়তোবা আগে bank এ যেতে হতো কিন্তু এখন বাড়ি বসেই বাস্ transaction করে ফেলতে পারছি

maximum টা আমরা গুগল পে ফোনের পে এর মাধ্যমে payment কোয়া করতে পারছি use করতে পারছি খুবই ভালো এটা

যেখানে যাচ্ছি হোটেলে payment করতে গেলেও google pay দিয়ে করে দিতে পারছি সুবিধা হচ্ছে আর আগে টাকা carry করলে হয়তোবা ভয় থাকতো অনেকরকম কিন্তু এখন সেটা কোনো চিন্তা নেই automatic google pay তে করে দিতে পারছি হ্যাঁ সেটাই বিভিন্ন ধরণের এখন সুবিধা বেরিয়ে গেছে যেমন তোমার এই image বলো video বলো crop cutting editing সমস্তকিছু আগে বলো আমরা আগে form fill up করতাম কিভাবে হাতে করে form fill up করতাম এখন online এ সবকিছুই হয় তুমি হয়তো নাম শুনে থাকবে একটা তোমার website আছে যেটার তোমার নাম seda বলে সেখানে কিন্তু খুবই সহজেই form fill up করা যায় কোনো কিছু লেখা মোছা যায় বুঝলে হম সুবিধাই হয়েছে অনেকটা সুবিধাও হয়েছে অনেকগুলো site ও রয়েছে যেক্ষেত্রে আমাদের কাজের ক্ষেত্রেও সুবিধা হচ্ছে খুব তাড়াতড়ি ও কাজ করা যাচ্ছে

ভালো হয়েছে জিনিসটা হ্যাঁ এইতো সেদিন একটা দেখলাম তোমার amazon eco একটা device আছে যেখানে তোমার মুখে যাকিছু বলবে ও তোমার সেটা শুনে নিয়ে সব তোমার কাজ করে দেবে যেখানে তোমার কোনো কাজের প্রয়জন নেই তুমি হয়তো দে দে দেখতে থাকবে হয়তো জিনিসটা দেখেছো হ্যাঁ দেখেছি যেমন Alexa alexa দিয়েও তো এখন সবকিছুই চলছে যদি গান চাইছি গানও সাথে সাথে চলছে আবার যদি মনে হচ্ছে যে light off করতে হবে সেটাও হচ্ছে বা কোনো information দরকার হচ্ছে সেটাও পাচ্ছি alexa র সাথে internet connection রয়েছে খুবই সুবিধা হয়েছে হ্যাঁ এখন তোমারতো electric আ fan electric light সবই চলে এসছে যেটা তোমার হচ্ছে phone এর সাহায্যে net এর সাহায্যে operate করতে পারবে সবকিছুই আগেতো bluetooth system ছিল bluetooth দিয়ে কাছাকাছি অতটা range ছিলোনা কিন্তু এখন wi-fi টা হওয়াতে অনেক range আমি হয়তোবা office এ কাজ করছি কিন্তু বাড়িতে কোনো problem হচ্ছে সেটা আমি দেখতে পারবো web camera র মাধ্যমে internet এর মধ্যমে আমি camera on করে করতে পারবো হ্যাঁ সেটাই আমিও recent একটা app use করছি সেটা দিয়ে আমি কি করছি suppose ধরো আমি company র কাজ কর করতে করতে কোথাও বাইরে বেরিয়ে গেলাম কিন্তু কিভাবে opa operate করবো আমাকে কোনো আমার sir একটা জিনিস চায় এ আহ বললো যে এই জিনিসটা আমাকে দাও আমি তো বাইরে চলে এসছি কিভাবে দেব কি করেছি phone এর সাহায্যে আমি আমার system কে connect করেছি সেখান থেকে আমি ওটাকে sir কে ই output share করলাম ওখান থেকে খুবই ভালো বেশ এটা এখন সবকিছুই সুবি ভালো করেছে internet এসে আগেতো যেরকম system এর মধ্যে শুধুমাত্র mail পাঠাতে গেলে system টা use করতে হতো কিন্তু এখন mobile এর মাধ্যমেই আমরা পাঠাতে পারছি যেখানেই রয়েছিনা কেন internet টা on করেছি বাস mail টা পাঠিয়ে দিয়েছি আর তার সাথে সাথে এখন হোয়াটস্যাপ আসাতে আরও সুবিধা হয়েছে secure ও রয়েছে জিনিসটা secure রয়েছে অনেকটা হ্যাঁ হোয়াটস্যাপ ফেসবুকে যেখানে আমরা সবকিছু সহজে image video send করছি বা দেখতে পারছি suppose ধরো তোমার কাছে এখন আ তুমি যেই phone use করছো সেখানে sim recharge শেষ হয়ে গেছে সেখানে আমরা কি করছি

হ্যাঁ আর recharge এর ক্ষেত্রেও সেটা সুবিধা হয়েছে এখন আর দোকানে যেতে হচ্ছে না বাড়িতে বসেই recharge করা যাচ্ছে হ্যাঁ সেটা হয়েছে ঠিকই কিন্তু এখনও সম্পুর্ন্য মানে সবাই ঠিকমতো ওটা অভ্যস্ত করতে পারেনি আস্তে আস্তে ওটা সব ভালো হবে ওটা যেখন সবাই জেনে যাবে তখন ওটা খুব ভালো হবে এখনও করছে খুবই কম জন করছে সবার কাছেতো আর android phone থাকেনা করছে ভালোই করছে হ্যাঁ android phone এর ব্যবহারটাও এখন অনেকটা সহজ করে দিয়েছে আগে যেরকম অনেকটা tough ছিল কঠিন ছিল কিন্তু ব্যপারটা এখন অনেক easy হয়ে গেছে use করাটা অনেকটা সহজ কেনোনা ছোট বাচ্চারাও এখন use করছে হ্যাঁ এখন সমস্ত কিছু phone এর চলে এসছে যেমন বলোনা আগে তোমার TV দেখতাম আ television এ এখন তোমার TV বলো যেকোনো serial বলো সমস্তকিছু এখন phone এর মাধ্যমেই চলে আসছে বিভিন্ন application এর মাধ্যমে তাইনা

এখন TV তে ইউটুব দেখা যাচ্ছে বা TV তে কোনো web series যেরকম web series আমরা দেখতে পাচ্ছি TV তাই দেখতে পাচ্ছি connect করে দিচ্ছি internet ব্যাস TV তেই দেখতে পাচ্ছি

এ এটাও দেখেছি এখন সমস্ত androidTV তে বাড়িতে broadband connection আছে ওটা use করে বাড়িতে সবাই use করছে বিভিন্ন রকমের application যেগুলা আমরা phone এর মাধ্যমে এর আগে use করতাম ভালো হয়েছে জিনিসটা আর যত রকম app আছে ওটা TV তেও নেওয়া যাচ্ছে এখন যেরকম হটস্টার হটস্টার টা আমরা TV তে নিয়ে দেখতে পাচ্ছি নতুন নতুন movie দেখতে পাচ্ছি বা নতুন নতুন information পাচ্ছি

phone এর মাধ্যমেও ticket টা কাটাতে অনেকটা সুবিধা হয়েছে আর আগে যেমন দূরপাল্লার train এ যাওয়ার জন্যে সে line দিয়ে রাখতে হতো অনেক্ষন station এ line দিয়ে থাকতে হতো কিন্তু এখন internet এর মাধ্যমে ticket কাটতে পারছি অনেকটা সুবিধা হ্যাঁ সেটাই আগে আমরা শুধু শুধু তোমার train এর ticket না এখন metro ও ticket ও phone এর মাধ্যমে পাওয়া যায়

autometic ওখানে আমার shutter on হয়ে গেলো ওখানে সবই ভালো হচ্ছে এখন সুবিধা হলো plane এর ticket ও কাটতে পারছি আমরা plane এর ticket ও বাড়ি বসে কাটতে পারছি আগে যেরকম একদম airport এ গিয়ে কাটতে হতো হয়তো বা বাড়ি থেকে airport টা অনেকটা দূরে কিন্তু এখন না এখন এখানেই কাটতে পারছি internet এই বসে laptop দিয়ে বা system system দিয়ে কাটতে পারছি এখন হ্যাঁ সেটাই এখন অনেককিছু ভালো করে দিয়েছে আমাদের internet এসে এতো কিন্তু ভালো আগে ছিলোনা আগে সবকিছুই একে অপরের উপর নির্ভরশীল থাকতাম এখন internet এসে অনেকটা ভালো করেছে তার থেকেও বড়ো মানুষ তোমার দুর বাড়িয়ে ফেলেছে তোমার মধ্যে আমার এখন কোনোকিছু যখন আহ জিনিসটা জানতে ইচ্ছে বা কিছু যখন বা দেখ পারছে না তখন আর তোমাকে আর সাথে কথা বলছিনা maximum পেয়ে যাচ্ছি এর ফলে মানুষের মধ্যে দূরত্ব বেড়ে গেছে এবার খুজঁছিনা আর একটু দূরত্ব বেড়েছে কিন্তু family র অনেকে যারা দূরে দূরে রয়েছে তাদের সাথে আবার কথা বলতে পাচ্ছি internet এর মাধ্যমেই হ্যাঁ সেটাও একটা ভালো কথা আগে আমরা হম যখন আমরা বাড়ির কেউ অনেক দূরে চলে গেছে সেখানে হয়তো phone করতে পারছে না সেখানে phone এর rate অনেক বেশি যেখানে এক minute call করলে অনেক টাকা কেটে নেয় সেক্ষেত্রে একটা internet call করলো খুবই সামান্য দামে কি ভালো করেছে এখন এগুলো দেখতে পারছি Call করতে পারছি কথা বলতে পারছি সবকিছুই পারছি এখন যদি কেউ দেশের বাইরে

suppose USA তে থাকে তখন আগে STD call করতে গেলে line প্রথমে পাওয়া যেতো না আর যদিও পাওয়া যেত তাও ঠিকঠাক মতো কথা বলা যেতো না আর এখন হোয়াটস্যাপ call এসে আ আরামসে কথা বলতে পাচ্ছি হ্যাঁ একদম এখন bus train ticket সবকিছু phone এর চলে এসছে সবকিছু আমরা বাড়ি বসে operate করছি কোনকিছুতে সমস্যা হচ্ছে না কিছু হচ্ছেনা খুব ভালো বলেছে জীবনটা অনেকটা সহজ করে দিয়েছে স সবকিছুই হাতের কাছে পাচ্ছি এমন মনে হচ্ছে হ্যাঁ সেটাই সবকিছু upgrade হয়ে গেছে life টাও update হয়ে গেছে হ্যাঁ সেটাতো অবশ্যই ঠিক কথাই তো বলেছো

internet চলে এসে মানুষের মধ্যে গতি বাড়িয়ে দিয়েছে যেটা বুঝতে পারছি সবকিছুতেই internet দিনের শুরু থেকে দিনের শেষ পুরোটাই internet এর মাধ্যমেই চ চলছে internet এসে এখন আমাদের জীবন জগতে যেমন অনেক দ্রু দ্রুত কাজ করছে সেক্ষেত্রে কিন্তু অনেক কর্মক্ষেত্র কাজ করছে কিন্তু এই internet এর জন্য অনেকে কাজ হারিয়ে ফেলেছে

একটা area রয়েছে অনেকটা দূরে যাওয়া সম্ভব না কিন্তু এই internet এর মাধ্যমে বাড়িতে বসে কাজ করতে পাচ্ছি বা কোনো problem হচ্ছে বাইরে কোনো problem হচ্ছে বা বাড়িতে কোনো problem হচ্ছে সেটা আমি internet এর মাধ্যমেই বাড়িতে বসে কাজ করতে পারছি হ্যাঁ সেটা ঠিক কথা কিন্তু কি বলোতো internet চলে এসছে যার জন্য এখন সবকিছু machine operated আগে একটা কাজ করতে হতো দশ জন আমরা ব্যবহার করতাম সেক্ষেত্রে এখন internet চলে এসে ওই কাজটা একজনের মাধ্যমেই সম্পূর্ণ হয়ে যাচ্ছে যার জন্য বাকি নয় জন বেকার হয়ে যাচ্ছে

কাজের প্রতিদিনই update হচ্ছে market অনেকরকম update হচ্ছে যা কাজের অনেকরকম update হচ্ছে সেক্ষেত্রে সুবিধা হচ্ছে যে internet এর মাধ্যমে অনেক অনেক ধরণের কাজ করতে পারছি আমরা আগে যেরকম নির্দিষ্ট একটা পরিমানিক কাজ ছিল কিন্তু এখন অনেক ধরণের কাজ বেরিয়েছে হ্যাঁ তুমি বলোনা আ আচ্ছা একটা জিনিস আমাকে বলো সেটা হচ্ছে গিয়ে আগে যখন ইউটুবে বা যেকোনো ফেসবুকের video send করতাম আমাদের মাধম্যে send করতে পার পারতাম না এখন google drive হয় তো শুনেছ যার মাধ্যমে যত বড়ো size এর video হোক না কেনো খুবই সহজে পাঠানো যায় ওখানে

internet এর মাধ্যমেই direct পাঠিয়ে দিতে পারছি google chrome এ হ্যাঁ সেটাই এখন google drive খুবই ভালো use করতে পারছি তুমি বলোনা আগে আমরা TV দেখ তাম TV তে movie দেখতাম cinema hall এ গিয়ে TV দেখতাম এখন কিন্তু আর TV দেখিনা এবং cinema hall এ যাওয়ার প্রয়াজন হয়না কেনোনা খুবই আ বেশিরভাগ ছবি আমরা internet এর মাধ্যমে দেখতে পেয়ে যাচ্ছি নতুন movie বলো নতুন কোনো বায়োস্কোপ তৈরী হয়েছে সবকিছুই

সেটা খুব সহজেই জানতে পারছি কোন দেশে কি হচ্ছে সেই সম্পর্কে জানতে পারছি কোন দেশে কি problem হচ্ছে সেটা সম্পর্কে জানতে পারছি কোন দেশের মানুষ কিরকম সেটা সম্পর্কে জানতে পারছি

হ্যাঁ সেটাই আগে আমরা এক হয়ে আগে যখন meeting হতো তখন সবাই একসাথে একটা room এ এসে meeting করতে হতো এখন বিভিন্ন দেশের even মন্ত্রী prime minister সবাই এখন meeting করছে virtual meeting করছে suppose ধরো দশটা দেশের prime minister একসাথে virtual meeting করে নিচ্ছে খুবই সহজে তাইনা

ভালো হয়েছে আর অনেক দেশের অর্থনৈতিক অবস্থাও আমরা জানতে পারছি যে কোন দেশে কি রকম আর্থিক অবস্থা এখন সেটা জানতে পারছি হ্যাঁ সেটাই আগে তোমার কিছু জানতে পারতাম না কোথায় কি হচ্ছে জানার জন্য আমাকে television আমাকে দেখতে হতো এবং সবকিছুই নির্ভর করতাম নিজের ওপরে এখন news যেন হাতের মুঠোয় চলে এসছে electricity নেই TV দেখতে পারছিনা কিন্তু হাতে internet এর জন্য হাতে smart phone এর মাধ্যমে দেখে নিচ্ছি কোথায় কি চলছে smart phone টা আসতে অনেকটা সুবিধা হয়েছে internet এর সাথে smart connect phone smart phone connect করে আহ অনেক information জানা যাচ্ছে যেমন যা দরকার হচ্ছে যে কারোর সম্পর্কে জানতে হবে সেটাও phone এর মাধ্যমে জানতে পারছি বা কোনো company র সম্পর্কে জানতে হবে সেটাও জানতে পারছি খুব সহজে জানতে পারছি আগে যেরকম system থাকতেই হতো laptop থাকবে বা PC থাকতেই হতো আর এখন একটা phone থাকলে android phone থাকলে সেটা জানতে পারছি হ্যাঁ কিন্তু এখন smart phone use যতটা ভালো করেছে ততো আমাদের বাড়ির ছোট ছোট ভাই বোনেরা এতটাই use করছেওরা পড়াশুনো বাদ দিয়ে সারাক্ষণ খেলার খেলছে phone এ ইউটুব দেখছে এই গুলো নিয়ে একটু সমস্যায় আছি যাইহোক একটা বয়স অবধি সবাইকে avoid করতে হবে smart phone টা avoid করতে হবে কিন্তু ভাবা উচিত যে smart phone টা কাজেই ব্যবহার করা দরকার বিনা কারণে ব্যবহার করে নিজের সময় নষ্ট না করলেই ভালো হ্যাঁ সেটাই কেনোনা এখন ছোট ছোট ভাই বোনদের পড়াশুনোর ওপর ও জোর দেওয়া উচিত কেনোনা এই সময়টা পড়াশুনোর সময় এই সময় থেকে যদি smart phone use করতে আরম্ভ করে তাহলে কিন্তু পরবর্তীকালে ওদের সমস্যা হতে পারে